হম হম হম কলকাতা কলকাতা হলো আমার আহ জন্মস্থান। কলকাতা কে আমি খুবিই ভালোবাসি। আহ বলতে গেলে আহ কলকাতা মধ্যে সব কিছু আছে মানে সব থেকে পুরোনো শহর। আহ হলো কলকাতা আহ আগে কলকাতা নাম ক্যালকাটা ছিল। পরে আমাদের আহ পরে নাম টা চেঞ্জ করে কলকাতা হ হয়েছে। আহ তো কলকাতার সব থেকে মেইন এট্রাকশন জিনিস সবাই জানে আহ হাওড়া ব্রিজ। আহ যেটা হলো আমাদের রেলওয়ে মানে কলকাতা রেলওয়ে স্টেশনের পাশে মানে হাওড়া রেলওয়ে স্টেশনের পাশেই হলো কলকাতা ব্রিজ। মানে যখনই লোক মানে কলকাতায় আসবে সবার আগে হাওড়া ব্রিজ দেখতে পায়। ওয়ান অফ দা মানে খুব ভালো ব্রিটিশ ব্রিটিশরারাই বানিয়ে দিয়ে গেছে আমাদের এই হাওড়া ব্রিজ। আহ তো আর ইভেন হাওড়া বলতে গেলে আহ ম্যানচেস্টার বলা হয় হাওড়াকে। কেন কি? ওখানে অনেক লোহার ফ্যাক্টরি আছে মানে ছিল এক টাইমে এখন কমে গেছে। আহ বাট কলকাতার আহ মেইন এট্রাকশন সবাই জানে এখানকার খাওয়া-দাওয়া খুবই স্পেশাল। তারপরে কিছু কিছু জায়গা আছে যেমন ভিক্টোরিয়া তারপরে ইন্ডিয়ান মিউজিয়াম তারপরে

আহ মূর্তি বানানো হয় মানে ঠাকুর বানানো মানে মূর্তি বানানো হয় দুর্গাপূজার জন্যে। ওখানে অনেকজন আহ ফটোশুটের জন্য যায় আহ পুজোর আগ দিয়ে যখন আর কি মানে ওই টাইমটা ঠাকুর বানানো হয়। ওই ওই অনেকজন যায় ওখানে তখন ফটোশুটের জন্যে। তো ইভেন আমরা আমার বন্ধুরা মিলেও গেছিলাম ওইখানে ফটোশুটের জন্যে। খুবই মানে আমার তারপরে কলকাতায় সব থেকে জানি সবাই জানি কলকাতা ফেমাস কিসের জন্য? কলকাতা ফেমাস হলো রসগোল্লা মিষ্টি দইয়ের জন্যে। যেটা মানে খুবই পছন্দ করা হয়। এখানকার লোক খুব মিষ্টি খেতে খুবই পছন্দ করে। তো আহ কলকাতাতে আহ লোক মানে কলকাতা মানে ভাবে মিষ্টি। মিষ্টি খাওয়া পছন্দ করে লোক। তো রসগোল্লার আর মিষ্টি দই খুবই মানে আহ ফেমাস কলকাতায়।

স্বামীর সাথে ফ্যামিলিকে টাইম দেয়। লাগে কেউ বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যায়। কেউ প্যান্ডেল করে। কেউ বাইরে খেতে যায়। কেউ পার্টি করে। কেউ ক্লাবে যায়। কেউ কেউ ধুনুচি নাচ নাচে ওখানে। তো আমি মনে করি যে, কলকাতার দুর্গাপুজো হচ্ছে এমন একটা ফেস্টিবেল যেটা সব মানে পৃথিবীর সব যেকোনো ফেস্টিবেলকেই হার মানাবে। হ্যাঁ কারণ ওই পাঁচটা দিন বা বাঙালির জন্য একটা শ্রেষ্ঠ মানে দিন গুলো হবে। আরেকটা যেটা হচ্ছে কলকাতাকে ফেমাস বানায় সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি আশা করি আহ অন্য ছেলের থেকে কলকাতার বিরিয়ানি সব থেকে বেশি ফেমাস। আমাদের এখানকার আশাকরি যে কটা ফেমাস বিরিয়ানি সেটা হচ্ছে

আমার মতে তো আমার সব থেকে ভালো লাগে দাদা বৌদির বিরিয়ানি। কারণ দাদা বৌদির একটা হাইপ আছে যেটা আশা করি আমিনিয়া আর্সেনালে আছে বাট অতটা নেই। কারণ মানে দূর দূর থেকে লোক আসে জাস্ট দাদা বৌদির বিরিয়ানি খেতে। মানে ওখানকার টেস্টটা এতো বেশি মানে অন্য কেউ টেক্কা দিতে পারবে না। আর তার থেকেও বড়ো কথা কলকাতা আরেকটা নিজেকে ফুটিয়ে তোলে, সেটা হচ্ছে ঘোরার জায়গা। যেমন এখান কে এখানে ওয়ারেন হেস্টিংস হাউস আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, ইকো পার্ক আছে, নিকো পার্ক আছে। তারপর অনেক রকমের মল আছে এখানে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মলে যায় বন্ধু বান্ধবদের সাথে আড্ডাই মারতে। হ্যাং আউট করতে বা গল্প করতে কেউ সিনেমা দেখতে যায়। তো কলকাতাকে আশাকরি এই জিনিসগুলোই আরো বেশি ফুটিয়ে তোলে। আহ কলকাতায় কিছু কিছু জিনিস যেরকম খুবই ভালো মানে কলকাতা হচ্ছে মুম্বাই দিল্লি মানে অন্য ডিস্ট্রিক্টের থেকে অন্য স্টেটের থেকে আমার মনে হয় কলকাতা হচ্ছে আহ খুবই আহ চিপ। মানে এখানে হচ্ছে আহ যেরকম বিহার থেকে স্পেশালি মানুষজন আসে। এসে এখানে নিজেদের বিজনেস করে তারা সেটেলড হয়ে যায়। মানে তারা কলকাতাতে খুবই চিপ থাকা খাওয়া যেরকম স্টুডেন্টরা দেখি আমি যে স্পেশালি নর্থ সাইডে নট সাইড বলতে গেলে সল্টলেক নিউটন ওই সাইটটা হচ্ছে পুরোটাই অফিস এবং আহ কলেজ এই জিনিসটা আর কি বেশি ওই দিকটায়। তো ওইখানে আমি দেখেছি অনেক স্টুডেন্টরা বাইরে থেকে আসে এসে ফ্ল্যাটে একসাথে মানে তিন চারজন মিলে আহ খুব ভালো ভাবে ওরা থাকে। আহ মানে খুবই চিপ আর কি কলকাতা অন্যান্য শহরের থেকে। ইভেন আমার মনে হয় কলকাতাতে ক্রাইম রেট টাও আমাদের UP বিহার থেকে যেরকম রেপ কেস ওখানে অনেকটা বেশি। কিন্তু আমার মনে হয় কলকাতাতে রেপ বা ক্রাইম রেট এই দুটোই অনেকটা অনেকটা

ইভেন আহ কলকাতার আরও একটা আকর্ষণ আকর্ষণ মানে শুধু দুর্গাপূজা বললে হয় না, আহ পার্কস্ট্রিট মানে যেটা ক্রিসমাসের টাইমে খুবই ফুটিয়ে তোলে পার্কস্ট্রিটকে। মানে পার্কস্ট্রিট খুবই মানে প্রচন্ড ভিড়ে ভরে যায় আরকি আহ ক্রিসমাসের টাইমটা। ওই টাইমটা একটা মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর কলকাতা ওই টাইমটাতেও খুব সুন্দর লাগে। আর দুর্গাপূজা তো রয়েছেই। দুর্গাপূজা মানে আরকি স্পেশালি আমরা বাঙালিরা যে কটা দিন মানে ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কটা দিন যত না এনজয় করি তার থেকে বেশি আমাদের যে এই যে মানে পুজো আসার আগে যে রাস্তায় ব্যানার লাগে তারপর লাইটিং লাগে এইগুলো আমার মনে হয় আমাদের আরো বেশি মানে মজার এক্সাইটেড করে তোলে। তো কলকাতাতে অনেক কিছুই রয়েছে মানে ঘোরার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপরে এখন যেটা নতুন নতুন খুলেছে ওই আহ সল্টলেক সাইডে ও ভ্যাক্স মিউজিয়াম ওটাও খুব সুন্দর শুনেছি আমি। ইভেন এক্সিস মলে ওখানে একটা ওই আহ স্নো পার্ক টাইপেরও ইভেন ওয়াটার পার্কও এখানে রয়েছে। ক্লাব শপিং মল অনেক কিছুই রয়েছে কলকাতাতে।

মানে লোকেরা আ অনেক আগে থেকে টাকা জমানো তারপরে মানে সবকিছু শুরু করে দেয় দূর্গা পূজার জন্যে। ইভেন এখন এই জুলাই মাসে অনেক জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে।

ইভেন আহ আমার বাড়ির পাশে লেক টাউন যেখানে শ্রীভূমি শ্রীভূমি পুজো মানে খুবই ফেমাস। ওইখানে খুঁটি পুজো হয়ে গেছে। আর ওইখানে এবারের থিম হলো আহ বলতে গেলে ডিজনি ওয়ার্ল্ড। তো যেটা খুবই মানে ভালো মানে ইভেন অনেকটা ফেমাস শ্রীভূমি। তো মানে আহ কলকাতার মানে ফেমাস মানে দুর্গাপূজা যেটা আমি বললাম। আমরা বাঙালিরা

নতুন জামা কাপড় পড়ে ঘুরতে বেরোবে। তো মানে অনেক মানে মজা মানে ওই আনন্দ করি আমরা ওই চার-পাঁচটা দিন বলতে গেলে ওই পঞ্চমী থেকে শুরু করে দশমী অব্দি। দশমীর দিন আমাদের পুজো শেষ হয়ে যায়। তো সবারই বলতে গেলে অষ্টমীর পর থেকেই মন খারাপ হয়ে যায়। আহ ওই আহ মন খারাপ হয় যায় বলতে গেলে কি যায় পুজো শু শেষ হতে এসেছে। নবমী সন্ধিপুজো হয়ে যাওয়ার পর থেকে বলতে গেলে আহ পুজো শেষ। পুজো আহ মানে সেরাম মানে বলতে গেলে ওই চার-পাঁচটা দিনই আমরা মজা করি। তারপরে বলতে গেলে কলকাতায় আরো অনেক জায়গা আছে মানে যেমনি আহ রাইটার্স বিল্ডিং। মানে খুবই পুরনো যেটা ডালহৌসিতে আছে বলতে গেলে। মানে আগে অফিস এরিয়া মানে আমরা সবাই জানতাম যেটা পুরনো কলকাতা সবাই জানতো যে অফিস এরিয়া মানে ডালহৌসি। সবাই ম্যাক্সিমাম ওইখানেই কাজ করতে যেত। আহ তারপরে এখন রিসেন্টলি আহ কলকাতায় যখন এত IT সেক্টর চলে এসেছে, IT সেক্টর আসার পর ম্যাক্সিমাম অফিসের যেগুলো হয়েছে ওগুলো বলতে গেলে আহ স স সল্টলেকের সেক্টর ফাইভের দিকে আর নিউটাউনেই আছে ম্যাক্সিমাম সব অফিসগুলো। আহ যেখানে আহ আজকের দিনে আমি যেটা বলতে চাইছি মানে কলকাতা হলো এতটাই মানে চিপ অন্য শহর থেকে ইভেন যদি আমি ব্যাঙ্গালোরে দেখতে যাই, ব্যাঙ্গালোরে থাকার জন্যে ওইখানে বলতে গেলে আগে সিকিউরিটি মানি ডিপোজিট দিতে হয় যেটা হলো অনেক এক লাখের মতন। তো ওই এক লাখ টা আগে জমা দিতে হয়। তারপর রেন্ট আলাদা হয়। যেটা আমাদের কলকাতা এমনি সেরাম নেই। আমাদের কলকাতা হলো অনেক শহ মানে খুবই চিপ। মানে এখানে সেরাম কিছু নেই যে, আগের আহ টাকার কিছু এমনি সিকিউরিটি ডিপোজিট দিতে হয়। এরাম সেরাম কিছু নেই। তো কলকাতা অনেক মানে বলতে গেলে চিপ অনেকই চিপ as compare to other state and state আহ শহরের থেকে। তো আহ ইভেন অনেক লোক আসে কলকাতায় আহ থাকার জন্য। যে না এখানে খুব মানে আহ খুবই চিপ বলে। ইভেন আজকের দিনেও কলকাতাতে তিরিশ টাকায় আপনি পেট ভরে খেতে পারবেন। মানে যেটা অন্য কোন শহরে নেই বলতে গেলে। কলকাতা বলেই এটা পসিবল। মানে আজকের দিনেও আহ ডালহৌসি এরিয়াতে আহ তিরিশ টাকায় বলতে গেলে বিরিয়ানি পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায় মানে আপনি পেট ভরে খেতে পারবেন। যেটা ইভেন নামে সেক্টর ফাইভের দিকেও অনেক সস্তায় যদি কেন কি ওখানে অফিস এরিয়া বলে? ওইখানেও পঞ্চাশ টাকার মধ্যে আহ আপনি নান পান অনেক কিছু খেতে পারেন। মানে নান পরোটা অনেক কিছু খেয়ে পেট ভরাতে পারেন। তো মানে যেটা বলতে গেলে আমাদের কলকাতা বলেই পসিবল অন্য শহরে নেই। যেমন আহ বাঙালির সব থেকে শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গাপুজো। তেমন বছরে আরো পুজো আছে একদম যদি বছর বছরের প্রথম থেকে শুরু করি বছর প্রথমে আসে সরস্বতী পুজো। সেই সময় অনেক মানুষ মানুষেরা মানে প্রেমিক-প্রেমিকারা বের হয় হাত ধরে। তো তারপর বন্ধু বান্ধবরা বেরোয় ঘুরতে বেরোয়। তো তারপর আসতে আসতে শুরু হয় দোল। এবার দোলের সেই রং খেলতে খেলতে খেলতে খেলতে হয়তো তার সাথে দেখা গেলো নববর্ষ। নববর্ষ অনুসারে বাঙালিরা নববর্ষ মানে হচ্ছে নতুন জামা নতুন জামা পরে ঘুরতে বেরোনো বাবা মার সাথে, কেউ ফ্যামিলির সাথে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ নিজের বান্ধবীর সাথে। তো যাই হোক এবার তারপর আসে হচ্ছে আমাদের অনেক পুজো আছে মাঝখানে জগদ্ধাত্রী পূজা আসে কার্তিক পুজো আসে সেইগুলো করে করে আমাদের আসে হচ্ছে বছরের শ্রেষ্ঠ পুজো হচ্ছে আহ দুর্গাপূজা। তো দুর্গাপূজর পরও আমাদের কিছু আসে মানে যেমন ক্রিসমাস আমরা এই ক্রিসমাস ইয়ে করি এখানে। অনেকে চার্চে যায়। অনেকে বাড়ি থেকে ক্রিসমাস ট্রি সাজায়। ক্রিসমাস কে তারপর আসে নিউ ইয়ার। ইয়ারের বছর প্রথমে মানুষ নিজের বছরটা কিভাবে কাটাবে সেটা প্রে করে যে, হ্যাঁ বছরটা যেন ভালোভাবে যায় সবার সাথে যেন ভালোভাবে থাকি। সেই আর কি? বাঙালিরা হচ্ছে মানে আমি তো মনে করি যদি কোন বাঙালি মানে কাজের সূত্রে মানে ফরেন চলে যায়, তো আমি তো মনে করি কারণ একবার বছরে কলকাতায় আসা উচিত। কারণ আহ কলকাতার মতন শহর আশা করি ফরেন মানে কলকাতার মতন কালচার আশা করি ফরেন পাবে না। হ্যাঁ ফরেনে অনেক জায়গায় পুজো হয় বাট কলকাতার মতন পুজো আশাকরি কোন জায়গায় হয় না। আর কেউ করতে পারবেও না আশা করি। কলকাতার আরো কিছু কিছু ফেমাস মানে যেটা কলকাতার স্পেশালিটি হচ্ছে বাঙালি। বাঙালিরাও এখানে মানে দুরকম দু প্রজাতি থাকে একটা হচ্ছে বাঙাল একটা হচ্ছে ঘটি। যেটা আমাদের ফুটবল টিমেও অনেক সময় তো অনেক লড়াই মানে বাঙাল ঘটির একটা লড়াই লেগেই থাকে সবসময়। লড়াই না বলতে গেলে ওই কই কথা কাটাকাটি যেগুলো হয়ে থাকে। যেহেতু আর দ্বিতীয়ত বাঙ্গালীদের মানে কলকাতায় যেহেতু বাঙালিরাই মানে বেশি, তো বাঙ্গালীদের কিছু মানে অনেক খাবার রয়েছে যেগুলো হয়তো অন্য মানে অতটাও আহ হয় না। মানে আহ কি বলবো? অতটাও টেস্টি হয়তো খাবারে হয় না। তো কলকাতার এই খাবার-দাবারের জন্যও আমার মনের কলকাতা ফেমাস। ইভেন কিছু হাস্যকর জিনিসও রয়েছে কলকাতার সম্পর্কে। যেমন আহ কলকাতায় ভেরি ফেমাস বলা হয় ক কালা জাদু। মানে এখানকার মেয়েরা ইভেন এখানকার মানুষজন যা ব্ল্যাক ম্যাজিক করতে জানে। যেটা আমার মনে হয় না মানে খুব একটা ঠিক বলে। মানে এমনটা নয় শুধু কলকাতার মানুষজনদের ব্ল্যাক ম্যাজিক পারে। আহ অনেক বেশি অনেকেই অনেক রকম ভাবেই আহ ব্ল্যাক ম্যাজিক করে। তো এটাও একটা হাস্যকর ব্যাপার। ইভেন কিছু কিছু মানে বাঙ্গালীদের কোড ওয়ার্ডও রয়েছে যেমন পুজো আসছে বা পয়সা দিয়ে ভেজ কেন খাব? তো এইগুলো কলকাতার একটা মজার ব্যাপার। ইভেন আহ যেটা আমাদের কলকাতার আরও একটা খুব ফেমাস জিনিস সেটা হচ্ছে ইয়েলো ট্যাক্সি। ক্রিকেটাররাও যখন আসে মানে তারাও একবার চেষ্টা করে যে এই ইয়েলো ট্যাক্সি চড়ার জন্য। মানে ইয়েলো ট্যাক্সিটা হচ্ছে খুবই পুরাতন। যেটা হয়তো অন্য কোন শহরে এখনোও অব্দি ইয়েলো ট্যাক্সি পাওয়া যায় না এবং খুবই পুরাতন এখানকার ইয়েলো ট্যাক্সি যেটা আগে মিটারে চলত। এখন তো বেশিরভাগ উবের মোটো মানে উবের বা ইন ড্রাইভার এগুলো চলে এসছে। কিন্তু আহ ইয়েলো ট্যাক্সি হচ্ছে কলকাতার খুবই পুরাতন। ইভেন আমাদের এইখানে আহ বলতে গেলে অনেক বড় বড় মার্কেট আছে। যেটা বলতে গেলে একটা আছে হলো আমাদের আহ এস্প্লানেটে যেখানে খুবই সস্তায় আর ভালো জামা কাপড় পাওয়া যায়। আর ইভেন আহ আর একটা আছে বড়বাজার যেটা খুবই মানে বলতে গেলে ওখানে প্রায় সব কিছুই পাওয়া যায় আমাদের বড়বাজার। ইভেন অনেকজন এইখানে আহ কেনাকাটি করার জন্য যায়। ইভেন এস্প্লানেটে তো দুর্গাপূজার আগ দিয়ে বা অনেক পুজো বলতে গেলে বা আহ আমাদের নববর্ষ আগ দিয়ে বলতে গেলে আহ সবাই ওইখানে শপিং করতে যায়। তো ওই টাইমটা খুবই ভিড় থাকে ওইখানে। আহ ইভেন আহ আমাদের এইখানে আহ বলতে গেলে আহ খাওয়া-দাওয়ার তো আছেই ফেমাস। আরো কিছু কিছু আছে কলকাতা যেটা ফেমাস হলো ফুটবলের জন্যে। মানে এখানকার বাঙালি মানে ফুটবল সেটা সবাই জানে। ইভেন আহ যেটা আমরা

থাকে মানে যারা কলকাতায় আগে থেকে ছিল। আর বাঙাল হলো যারা মাইগ্রেট হয়ে মানে বাংলাদেশ থেকে মাইগ্রেট হয়ে কলকাতায় এসেছে তাদেরকে বাঙাল বলা হয়। ইভেন আহ মানে আমরা এই যুদ্ধটা অনেকদিন ধরেই দেখে এসেছি মানে বাঙাল ঘটির মধ্যে। আহ ইস্টবেঙ্গল আর আহ মোহনবাগান খেলার মধ্যে। আহ মানে বলতে গেলে one of the famous ডার্বি আহ আমাদের কলকাতার। মানে ফেমাস ডার্বি মানে খালি কলকাতা না famous derby all over india তে। মানে সবাই জানতো ডার্বি মানেই মোহনবাগান আর আহ ইস্টবেঙ্গল। মানে আর মানে খুবই মানে একটা ভালো ওই মানে খেলাটা মানে সবাই দেখতে আসে। আহ ইভেন ওই টাইমটা খুবই মানে বলতে গেলে ঝামেলা লেগে যায় বাঙ্গাল আর ঘটিদের মধ্যে, এই ফুটবলের জন্যে।